এখানে একটি হোটেল দেখতে পাচ্ছি।

ঘর দেখতে পাচ্ছি মানুষগুলো বসে আছে।

স্কুটি ও বাইক দেখতে পাচ্ছি।

উম ঠাকুরটাকেও অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে।

গেট টার কালার আছে নিলিয়া কালার এর।

এটি হলো একটি জিম ।

নীচে টাইলস লাগিয়েছে সুন্দর করে লাইট জ্বলতেসে।

এটি হইল একটি বাচ্চাদের খেলনার জায়গা।